একটি বড় সড়ো লিস্ট টাঙানো রয়েছে যার সাইড টা বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়ে--

এখানে বিভিন্ন রকমের চালের বস্তা রয়েছে বিভিন্ন দামের।

ই রয়েছে উমমম ইউনিয়ন ব্যাঙ্ক এর একটি অফিস রয়েছে যার সাইড এ ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন ব্যাঙ্ক আছে।

পুরোটা একটা বড় সড়ো ব্যাঙ্ক রয়েছে।

ইউনিয়ন ব্যাঙ্ক টি তে বেশ বড় সরো আছে একটা টোটো আছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি অনুষ্ঠান বাড়ি যার সাইডে ফুল দ্বারা সজ্জিত।